তুমি খেয়াল করে দেখেছো কি? যে আমরা হ্যাঁ আমি বাচ্চাদের আমরা যখন ছোট ছিলাম আমরা যতটা কোনো একটা জিনিসকে খুঁজতাম যতটা ধৈর্য ধরে, এখনকার বাচ্চারা কিন্তু ততটা ধৈর্য ধরে খুঁজছে না।